দুতো নৌকো দেখতে পাচ্ছি নৌকাতে এপার থেকে ওপারে যাতায়াত করছে যাত্রীরা.

একটি গোল চক্র দেখতে পাচ্ছি.

তিনটি এ_সি দেখা যাচ্ছে একটি টি_ভি দেখাত দেখতে পাচ্ছি।

এখানে আমি আমুল গোল্ডের লিকুইড দুধের প্যাকেট দেখতে পাচ্ছি .

এটা উম-কোন কিছু বো-বোর্ড আছে।

একটি গাড়ি অনেক উঁচুতে ওঠানো আছে।

একজন ছেলে এখানে দাঁড়িয়ে আছে তার প্রতিচ্ছবি আমি এখানের দরজায় দেখতে পাচ্ছি .

এখানে আমি দেখতে পাচ্ছি তিন তলা একটি বিল্ডিং .

এইচ_পি একটি পোস্টার আছে.

মন্দিরের একটি ছবি আমি এখানে দেখতে পাচ্ছি.

দোকানে একটি ঘড়ি রাখা আছে .

দোকানের দেওয়ালের রঙটি হচ্ছে পিঙ্ক .

আমি এখানে দেখতে পাচ্ছি ছেলেদের কিছু জামা কাপড় রাখা আছে.

এখানে বীট দেখতে পাচ্ছি আমি .

এখানে আমি দেখতে পাচ্ছি একটি বাড়ি নির্মাণ করা হচ্ছে.

ভিভো আর স্যামসং এর একটি মোবাইলের দোকান আছে.

বাইকটি ব্ল্যাক আর ইয়েলো কালারের.

একজন ব্যক্তি ব্রিজ থেকে দাঁড়িয়ে নদীতে কিছু দেখছে.

এখানে বিভিন্ন ধরনের মিষ্টি আমি দেখতে পাচ্ছি।

এখানে ওজন মাপার একটি যন্ত্রও আমি দেখতে পাচ্ছি .

আমি এখানে একটি শ্রেণীকক্ষ দেখতে পাচ্ছি .

একজন ম্যাডাম এইক্স ক্লাস -টি নিচ্ছে।

একটিনি ফ্যানও দেখতে পাচ্ছি.

এখানে অনেক চেয়ার রাখা আছে বসার জন্য.

একটি বাসে আমি লেখা দেখতে পাচ্ছি রামপুর কোচবিহার তুফানগঞ্জ